এখানে আমি একটা ব্রিজ দেখতে পাচ্ছি আর এই ব্রিজের নিচে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে চার চাকা গাড়ি।

আর আমরা কোন জাতকে ছোট করতে চাই না প্রত্যেকটা ধর্মই সবার কাছেই সমান যে যার ধর্ম সে যার কাছে ভালো।